আর কাকু এখন কেমন আছে? কাকুর শরীর টা? বাবার শরীরটা আগের থেকে অনেকটা ভালো আছে এখন। কাকু কি এমনি ব্যাবসায় যেতে পারছেন, সবজির ব্যাবসায় যেতে পারছেন নাকি? না না এখন ব্যবসা টায় যায় না, এখন বন্ধই রেখেছে বলছে পুরোপুরি সুস্থ হয়ে নিয়ে যাবে। তা ভালো, তা সে দিক থেকে ধর ভালো ভাবনাটাই নিয়েছে যে, পুরো ভাবে, পুরোপুরি ভাবে শরীরটা একদম ঠিক করে তারপরে নাহলে যাবে ভাবছে, সেটাও ঠিক করেছে।

তাহলে তুই ব্যবসা করছিস নাকি এখন সবজির নাকি কি করছিস তুই? না না সবজির ব্যাবসাটা এখন করছি বলতে গেলে ধর সবজি লিগিয়েছি এখন, এখন সবজি উঠতেও শুরু করে নি, তো সেইজন্যে এখন ধর বন্ধ আছে, যেদিন উঠবে সেদিন তখন আবার শুরু করা হবে।

আগের তুলনায় বলতে গেলে ধর আহ আহ আগে কি হতো ধর আহ যে সবজি এখন এদিকেতো সবজিই বেশি চাষ হয় নিয়ে। এখন ধর প্রত্যেক বাড়িতেই সবজির চাষ করে। তো আগে কি হতো সবজি চাষ করতো আর এরকম চটিদারের কাছে বিক্রি করে দিতো কিন্তু এখন আর সেটা করে না. এখন মানে তোর নিজের জমির সবজি গুলো তুলে নিয়ে গিয়ে মানে নিজেই আরকি থালার মতো বিছিয়ে আরকি বিক্রি করে নাকি?

এখন নিজেই আহ ছোট যে ভ্যানগুলো হয় ওগুলো নিয়ে গিয়ে এখন নিজেরাই বিক্রি করে. আহ. আমাদের ঐদিকটাতে ধর এরকমই করে কম বেশি অনেক মানুষ মানে নিজেরই ধর ঐ টমেটো সবজি মানে আলু এসবগুলো সবজি চাষ গুলো করে. ব্যাবসার কাজে লাগায় আরকি, সেগুলোই বিক্রি করে তা আমাদের দিকে অনেকটা উন্নত হয়েগেছে এই বিক্রির জিনিষটা. হম এদিকেও সেরকমই উন্নত এদিকেও হয়েছে. সেটাই সেটাই আর~ তোর শুনলাম নাকি সেই জয় শ্যামল যেই জয় শ্যামলকে তো তোর মনে আছে। ও এখন কি ব্যবসা করছে রে? উম জয় শ্যামল এখন কি ব্যবসা করছে? ও উম তোর; মানে অতটা খেয়াল পড়ছে না তো কি ব্যবসা করছে, ও বো~ বলছিলো যে ব্যবসা করছে কিন্তু ওটা মনে পড়ছে না. আমি শুনলাম নাকি যে ও আরকি জুতোর একটা বড় দোকান খুলেছে branded তো সেটাকি সত্যি নাকি? হ্যা ওরকম কিছু শুনেছিলাম যে ও দোকান খুলেছে কিন্তু বললাম না ও ঠিক মনে~ মনে করতে পারছি না. আমি শুনলাম যে ও আরকি জুতোর একটা বড় দোকান খুলেছে, তো সেখানে আরকি বাবসাগুলো চালাচ্ছে তাহলে এরকম একটা তো তা ভালো করেছে বল মানে আমাদের, group এর ই একজন দারুন দোকান খুলে বেশ ভালো settle হয়ে গেছে তো সেদিক থেকে বেশ ভালো না? আমি ধরে এদিকে job করলাম ও এদিকে দোকান, আরো দু চারটা বন্ধু শুনলাম নাকি কেউ তোর মানে বাইরে আছে, পড়াশোনা করছে এখনো, আরেকটা বন্ধু শুনলাম নাকি ও দোকান খুলেছে, বা তুইও ধর যদি দোকান তা খুলে নিস তাহলে আমাদের group এর মধ্যে সবাই আরকি কোনো না কোনো কাজে যুক্ত আছে তাইনা? হুম কোনো না কোনো কাজে . আহ যে তু~ তুই আর আমি যেমন এখন কাজটা; করবো ভাবছি উম আর ওরাও তেমন ধর ভেবেছিলো যে; জুতোর দোকান করবে, বা যে এখন কোনো ব্যবসা করবে করছে ওরা. সেটাই সেটাই তাও ভালো করছে, ব্যবসাটা যদি সেভাবেই start করে নিয়ে চালিয়ে থাকতে পারে সবাই সবারই মতো করে, তাহলে দেখবি অনেকটা ভালো হবে আর এখনকার তো দেখছি মেয়েদেরও ব্যাবসার কতটা টান বলতো! মেয়েরাও ব্যবসা করার জন্য লাফাচ্ছে এখন। হম মেয়েরা ব্যবসা আহ কিন্তু আহ গা~ এই আমাদের এই গ্রাম থেকে মেয়েরা আহ সেরকম ব্যবসা এখন করে না। আহ করছে না তাহলে কে জানে কিন্তু আমাদের থেকে কি বলতো, ব্যবসার যে প্রচলন টা আস্তে আস্তে বাড়ছে। আগে মানুষ যে সেদিন তোকে বলছিলাম না যে job এর জন্য মানুষ কত লাফাচ্ছে । আর সরকার তো loan ও দিচ্ছিলো ব্যবসা করার জন্য, করছিলো না, সে দিক থেকে কি বলতো? এখন দেখতে পারছি যে জিনিস গুলো যে ব্যাবসার জন্য মানুষ, মানুষের প্রতি যে আগ্রহটা ছিল, তা এখন সেভাবে অনেকটা গভীরত্বের দিকে এগিয়ে যাচ্ছে ব্যবসাটাকে নিয়ে, পরিচর্যাটাও অনেকভাবে করছে, কি বলিস তুই? হ্যা কারণ ওরাতো বুজতে পারছে না যে এখন চাকরির থেকে আ~ ব্যবসাটাতে এখন profit বেশি সেটা সেটাই মানে একটা জিনিস কি বলতো

একটা ব্যবসাতে অনেক profit আসে

তুই কি বলবো compounding করছিস। trading আর compounding জিনিস টা যদি বুজতে পারিস! trading মানে কি বলতো? যে মানে ধর trading মানে ধর চাকরি বল, job বল, এসব জিনিস কে বলে trading হ্যাঁ, আর তুই যদি compounding চাস তা যারা বড় বড় businessman, ছোট ছোট দোকানদার, হ্যা ছোট ছোট shopkeeper. তারা কিন্তু প্রত্যেকটা compounding zone এর মধ্যে আছে তো trading compounding টা যে বুজবে না, সে চাকরীরদিকে কোনোদিনই এগুবে না, সে সব সময় চেষ্টা করবে business টাকে কিকরে develop করা যায় হম সেটাই কিন্তু উম আমার আমাদের আমাদের ব্যাবসাটাতো এখন শুরু করেতেই হবে

কি আর বলবো বল মানে আহ এতো মানুষ গাঁজার দিকে এগিয়ে পড়ছে.

কথা বলার চেষ্টা করবি ভদ্রতার সঙ্গে নম্রতার সঙ্গে, এগিয়ে এগিয়ে যেতে পারবি সামনের দিকে বুজলি হম আমি কথাটা মানে একদম কমই বলি কারণ উম আমার কথা বলা টা হয়না ঠিক বুঝলেতো দেখ একটা জিনিস কি জানিস তো কথা কে কতটা জানে না জানে সেটা যতটা আরকি managing~ management এর মধ্যে পড়েনা ঠিক আছে but কথাটা সে কতটা নম্রতার সঙ্গে বলছে এবং যে বিষয়টা বলছে সেটা কতটা বুজানোর মতো বলছে, সে জিনিসটা অনেকটা matter করে। কেউ শুধু ঘাট ঘুট করে বকে দিলে

হম সেটাতো বটেই সেটা সেটা আর কি বলতো ; আমাদের এখনকার generation এ এমন হয়ে গেছে মানুষরা, আ~ আগে তো ধর সবাই মানে আমদের ছোট থেকে যখন বড় হই বাবারা একটাই জিনিস মাথায় ঢুকিয়ে দেয় পড়াশোনা করো ভালো করে তারপরে চাকরি করবে ছেলে, এখন কার ছেলে না ধর তুই যদি America যাস USA যাস সেদিকে দেখতে পারবি প্রত্যেক জিনিস তাদেরকে শিখানো হয়

যে শুধু নিজে একা কাজ করে, নিজের আহ time talent afford টাকে অন্যের কাছে বিক্রি করে যে পদ্ধতিতে টাকা income করে.

যে শুধু এক কাজ না করে আরো তার সঙ্গে দশ টা লোক কে লাগিয়ে, নিজের টা, অন্যের time talent afford তাকে কিনে নিয়ে যে পদ্ধতিতে টাকা income করে তাকে বলা হয় compounding

আমি অন্যের কাছে গোলামী করবো না, আমার কাছে দশ টা লোক কিভাবে গোলামী করবে সেটা আমাদেরকে ভাবতে হবে, বুঝলি? হম সেটাই তো চাইবে না যে কেউ চাইবে, কেউ এটা চাইবেও না যে সে নিজের মানে কেউ কাউরি গোলামী করুক বা ও ও সবসময় চাইবে কি যে আমার যেমন দু তিনটা কেউ গোলামী করুক না দেখ গোলামীর কথাটা বলতে গেলে গোলামী সেইটা main বিষয় না তোকে যদি বলে এক লাখ টাকা দিচ্ছি আমাদের আমাদের পায়খানাটা পরিষ্কার করে দে তুই কিন্তু আজিই করে দিবি মানে টাকার মূল্যটা এমনি বুজলি?

যে প্রত্যেকটা মানুষ গোলামী না কিন্তু টাকার মূল্যটা এমনটাই টাকাটা তুই যেইখানে বেশি পাবি না তুই যেকোনো কাজ করতেই রাজি হয়ে যাবি

আহ terrorist যেটাকে বলে তো terrorist কি মানে শুধু দেশের জন্যই, অনেক মানুষ এরকম terrorist আছে বা আ~ আরকি movie তে ও দেখতে পাবি না। terrorist মানে যে শুধু দেশের জন্য হয় সেটা না.

আবার দেখবি নেশাখোর গাঁজাখোর যারা হয় টাকার জন্যে অনেকে এরকম আছে যে মাল supply করে

সেখানে business বা চাকরি টা হ্যা, business এ বেশি টাকা বলে মানুষ আগ্রহ হয়। সেটা যদি চাকরিতে পাওয়া যেত, সেটা কিন্তু কোনো দিনই আগ্রহ হতো না। বুজলি?

টাকাটা এখন এর মধ্যে টাকা সব কিছু ধর উম টাকা ছাড়া এখন কিছুই হয় না আবার টাকার মূল্যকেও.

সেটাই সেটাই একদম

এতো লোভী যে টাকা কোন দিকে মানে পাবো সেই দিকটাতে আমরা বেশি মানে আকর্ষণে পড়ি

আমরা কারও প্রতি মানে ধর বেশি intention টা যদি আমাদের কারো প্রতি বেশি থাকে না তো নিজেকে পস্তাতে বেশি হয় সেটা so সেটা business এর ক্ষেত্রে আমরা লাগাবো না যে আমাদের কারোই প্রতি বেশি মানে ধর intention তা আছে কারোই প্রতি কারোই প্রতি বেশি অনূভতি জেগে গেলো। এই জিনিসগুলোকে নিজের মধ্যে রাখতে হবে বুজলি? হম

আহ মানে তোর যেই , তোর সঙ্গটা সবসময় চেষ্টা করবি সেটা যাতে business, যারা business করে তাদের মাজখানে থাকে কারণ কি বলতো- সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তো এই সঙ্গটা অনেক matter করে তো সঙ্গ টাও একটু ভালো ভাবে রাখার চেষ্টা করবি, business মানুষদের সঙ্গে রাখার চেষ্টা করবি। বুজলি? হম

আ~ আমি আমি মানে সঙ্গ টা কাদের সাথে রাখবো যাদের যারা মানে আমার থেকে একটু বেশি হম জানে এসব সম্পর্কে সমন্ধে। তাইতো? হ্যা এখন যেহেতু আমরা business নিয়ে start করছি তো একটা জিনিস বেশি try করবো - করা business এর প্রতি বেশি এগিয়ে গেছে

যারা দেখবি অনেক কথা বলতে ভাল পারে তাদের সাথে মিশবি। কিভাবে সেই কথাগুলো তারা বলে? তাদের মাথায় হটাৎ করে কি করে চলে আসে? এই জিনিসগুলো বুজার চেষ্টা করবি, বুজলি?

হম যেমন যেমন তুই একটা আমার দিক থেকে বলতে গেলে আমিতো একটা ধর কিন্তু আমি চেষ্টা করি যে আ~ মানে অন্যকে শেখার থেকে, নিজে শিখতে বেশি ভালোবাসি বুজলি? কারণ আমি জানি যে অন্যকে জ্ঞান দেয়ার থেকে যদি নিজে দশটা জ্ঞান লাভ করতে পারি সেটা আমার পক্ষে বেশি লাভজনক। আরেকটা কি বলতো মানুষ সব সময় জ্ঞান দিতে ভালো বাসে, জ্ঞান নিতে না। তো আমি সেটা চাই না, আমি সব সময় জ্ঞান নিতে ভালোবাসি। এবার কি বলতো কোনো কোনো সময় আসে, বোজানোর ব্যাপারটা যেটা ধর তুই হয়তো জানিস না business সম্পর্কে তোর বেশি সেই বিষয়সম্পর্কে ধারণা নেই আমাকে একটু বেশি বকতে হচ্ছে বা তোকে বোজাতে হচ্ছে। জানিনা তুই কতটা বুজতে পারছিস বা কি। আশা করি এতক্ষনধরে যে কয়টা কথা বললাম প্রতেকটা জিনিসই একটু হলেও তোর মাথায় ঢুকছে তাইনা? হম তুই তুই যতটা যতটা বললি আ~ আমার একদম বুজতে পেরেছি এবং ভালো ভাবে

আর কথা তো বললাম তাহলে কাজ টা এখন start করি ঠিক আছে আস্তে আস্তে সেই কাজগুলোকে স্টার্ট করার ধর চেষ্টাটা করি। তো তুইওতো চেষ্টাটা কর, পুরস্কার ব্যাপার টা দেখ। বুজলি?

তো সেই হিসাবে কাকিমার সাথে নাহলে কাকুর সাথে কথা বলিয়ে দিস একদিন আর পারলে একদিন বেড়াতে আসিস, বুজলি? হম অবশই যাবো ঠিক আছে বেশ অনেক কথা বললাম , রাখি তাহলে চল, bye টা টা টা টা

hi লাইদা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি, তো কি অবস্থা তোমার? হ্যা আলহামদুলিল্লাহ, আমার অবস্থা ভালো। আহ এখন তো খুব শীত, আহ তো শীতের মধ্যে আসলে অবস্থাটা কেমন বলবো বুজতে পারছি না। আহ খুব বা খুব যে ভালো তেমন না আবার খুব খারাপও না, তোমার অবস্থা কেমন? আহ আমার অবস্থা আসলে আমার কিছুদিন আগে ঠান্ডা লেগেছিলো তুমি তো বললেই যে শীতের কথাটা।

বেশ শীত ছিল আহ কিছুদিন আগ পর্যন্ত, তবে আজকে কালকে দেখছি শীতের প্রভাব টা একটু কমে গেছে এখনতো বেশ গরমই পরে গেছে বলা যায় এখন আরকি

কম হওয়ার কারণে একটু স্বস্তিতে আছি। বাহ! তাহলে তো ভালোই তুমি তো একটু স্বস্তিতে আছো তাও, কিন্তু আমার দেখো যে শীত কিন্তু চলে যাচ্ছে প্রায় শেষের দিকে এখন অন্য একটা উম মানে ঋতু চলে আসছে তো ঋতু পরিবর্তনের এই সময়টাতে আসলে শরীর মানুষের সর্দি কাশি বেশি লাগে আমারো সে একই অবস্থা হয়েছে। আমারো সর্দি কাশি লেগেছে। আহ সর্দিটাই অনেক বেশি আহ নাক বন্ধ হয়ে থাকে তো অনেক উম নাকের drop দিয়ে তারপর আমার সুস্থ হতে হয় আরকি। আহ তো সেদিক থেকে দেখা গেছে যে আমি এর সর্দি কাশির জন্য এখন খুব একটা ভালো নেই

আহারে! কিন্তু আমার হচ্ছে এইযে ঠান্ডার একটা সময় গেল না তখন ঠান্ডা লেগেছিল বুকে একদমই জমে গিয়েছিল তারপর doctor দেখাতে হয়েছে doctor বললেন যে বেশি বেশি করে গরম পানি গরম গরম তরল যে খাবারগুলো আছে সেগুলো বেশি করে খেতে আর ঠান্ডাতে একেবারেই খাবার খাওয়া যাবেই না এবং

এমনকি গোসলও করা যাবে না তো ওই যে কাজগুলো আরকি যখন আমি একটু কী বলবো যখন আমি একটু আহ মেনে চলার চেষ্টা করলাম তখন দেখলাম যে না আস্তে আস্তে আমার শরীরটা বেশ ভালো হয়ে উঠেছে। হ্যাঁ আমারো ঠান্ডা লেগেছিল জ্বড় ছিল বেশ কয়েকদিন তবে হ্যাঁ এখন যেহেতু এই যে ঋতু পরিবর্তনটা আসছে আস্তে আস্তে। তো আশা করছি যে এখন ‍কিছুটা হলেও আরকি এই সমস্যাগুলো থেকে সবাই মুক্তি পাবে শুধু আমিতো আমি

এবং অনেক ইয়া শিশুদের দেখছি আহ যদি তুমি খবরে দেখো শিশুরা কিন্তু বেশ ঠান্ডাজনিত রোগে ভুগে হাসপাতালে ভর্তি হচ্ছে যেটা

বেশ ভয়ংকর একটা বিষয় আমার মনে হয়। হ্যাঁ আসলেই আর উম তুমি বললে না যে ঠান্ডা পানিতে তোমাকে গোসল করতে না করেছে আর মানে গরম পানি খেতে বলেছে আসলে আহ এই জিনিসটা আ~ আমার সবচেয়ে বেশি কী জানো উম মানে গরম পানি দিয়ে গোসল করতে ভালো লাগে। কিন্তু গরম পানি খাইতে ভালো লাগে না সে কারণে আসলে আমি উম মানে প্রত্যেকবার যখন খাই তখন আহ ঠান্ডা পানি খেয়ে নেই ওইটা আমার অনেক প্রিয় আসলে এর আহ সে কারণেই আমার হয়ত ঠান্ডাটা খুব একটা ভালো ভাবে যাচ্ছে না।

তার পরেও হ্যাঁ এত গর~ এত ঠান্ডার মধ্যেও একটু ঠান্ডা পানি খাওয়া বা ঠান্ডা জাতীয় জিনিসগুলো খাওয়াটা কমাতে হবে। তাহলে হবে কী তোমার যদি tonsil এর সমস্যা থেকে থাকে তুমি কিন্তু বেশ

অসুখে পরবে আমারো এরকম tonsil এ সমস্যা আছে আমি কিছুদিন আগেই যখন আমার ঠান্ডা লেগেছিল তখন

একটু এক দুই চামচ ice-cream খেয়েছিলাম পরদিন সকাল থেকেই আমার গলা ফুলে একদম ঢোল অবস্থা। আমি কথাই বলতে পারছিলাম না, কিছুই করতে পারছিলাম না, কারো সাথে যোগাযোগ করতে পারছিলাম না। এবং গলা, কান সব ব্যাথা হয়ে গিয়েছিল খুবই বাজে অবস্থা হয়েছেল আমি আসলে আহ ঐ যে একটা রোগের শিকার হয়েছিলাম তারপর থেকেই আমি খুব মেনে চলার চেষ্টা করি। একটু গরম ধরনের খাবার খাওয়া একটু আহ একটু এই ice-cream তারপর coke এগুলোর লোভ গুলো যেন একটু আমি সামলাতে পারি এই এই বিষয়গুলোর প্রতি একটু খেয়াল রাখ~ খেয়াল রাখার চেষ্টা করি আরকি। হ্যাঁ ঐটাই আমা~ আমার আবার কী ওষু~ ওষুদের উপর নির্ভর আহ আমার গলা ব্যাথার জন্য গলা ব্যাথা হলেই একটা ওষুধ আছে যেটা আহ খেলে আমার মানে একদিনেই গলা ব্যাথা সেরে যায়। সেকারণেই গলা ব্যাথা সে উম গলা ব্যাথা সেরে গেলে তখন আর উম মানে গরম পানি খাব তো দূরের কথা ওষুধেই খাই না তো এই অভ্যাসটা আসলে আমার অনেক খারাপ। আমি বদলাতে পারছি না কারণ এখন হল যে আমি গরম পানি খেতে পারি না খেলে আমার কেমন জানি একটা অস্বস্তি বোধ হয়। সে কারনে গরম পানি খাই না আর ঠান্ডা পানি খাই আর সেকারণেই হয়তো বা আমার অনেক সর্দি কাশি লেগে গেছে।

এব্যাপারে কিছুটা সাহায্য করতে পারি এইযে ‍তুমি ক~ কিভাবে নিজের আহ ইচ্ছেটাকে

তুমি আসলে করতে পারো যে, তুমি যদি আহ মনে কর যে এখন আমার ঠান্ডা পানি আমার ঠান্ডা পানি খেতেই হবে খেতে ইচ্ছে করছে, যেটা করতে পারো হ্যাঁ তুমি গরম পানিটা একেবারে সরাসরি না খেলে একটু যাতে কুসুম গরম থাকে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি। একেবারে বরফ পানি না খেয়ে একটু একটু আরকি বরফের চেয়ে একটু বেশি তাপের পানি খেলে তোমার জন্য সেটা সহনীয় পর্যায়ে থাকবে আমার মনে হয়। তো